এবং যেসব মাছগুলি বরফ আহ এর থেকে বরফ দিয়ে ঢাকা অবস্থায় রয়েছে সেই সব মাছে তারা জল দি--

একটি মাছের বাজারের ছবি। বেশ বড় বড় ভেটকি কাতলা ইলিশ মাছ এখান দেখতে পাওয়া যাচ্ছে।

ওপরে বেশ কিছু ফ্যান দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও লাইট দেখতে পাওয়া যাচ্ছে রুগীরা সবাই চাদর ঢাকা দিয়ে রয়ে--

একটি জিমের ছবি। এক যুবক জিম করার পর আয়নায় এসে ছবিটি তুলছেন।

দূর্গা পূজার ছবি দেখতে পাওয়া যাচ্ছে দুর্গা ঠাকুর শিব ঠাকুর কার্তিক ও গণেশ ঠাকুরকে দেখতে পাওয়া যাচ্ছে